এখানে একটা সরস্বতী ঠাকুরের মূ-র্তি।

সামনেটায় ইন্ডিয়ান ফ্ল্যাগ উম ।

এখানে দেখা যাচ্ছে যে এটা একটা স্কুল স্কুল -টি--

এখানে সামনে দিয়ে অনেক ইলেকট্রিক এর তার গেছে।

নিচে কার সবুজ রঙের কার্পেট ।

তার ওপর রুম রয়েছে কয়েকটা।

একটা মন্দির মন্দিরটি এর সামনেটা খুব সুন্দর রয়েছে।

যাতে বাইরের কেউ মাঠের ভিতর ঢুকতে না পারে।

এর হবে এ ছাদনা তলাটা ছাদনা তলাটা খুব সুন্দর করে সাজানো হয়ে এ ডিসাইন করে--

উম-ম-ম সামনে একটা হলুদ রঙের একটা ঘর দেখা যাচ্ছে।

তার সেখানে রয়েছে সত্যজিৎ মঞ্চ।

এইখান দিয়ে ওঠার জন্য একটা পাকা করা সিঁড়ি রয়েছে।

এ সে ট্রেন -এ ওঠার জন্য একটি মহিলা এগিয়ে যাচ্ছে ।

পাশে একটা বাজা বাজারের ব্যাগ রয়েছে।

অ্যা-অ্যা কয়েকটা গলদা চিংড়ি রাখা রয়েছে।

এর সামনে একটা বাস দাঁড়িয়ে আছে সে বাস -টিতে ডিজেল ভরছে।

মহল পুরোনো দিনে এখানে রাজারা বসবাস করতো।

যার বে ভিতরে একটি দেবতার মন্দির রয়েছে এখানে লোকজন প্রতিদিন পূজো দিতে আসে-এ।

তার ওপর একটা থালা রয়েছে সেখানে--

দেখা যাচ্ছে যে এটা একটা বাড়ির সামনে--

এদিকে দেখা যাচ্ছে যে এর সা এটা একটা মন্দির মন্দিরটা দেখতে খুব সুন্দর।

এখানে বর বৌ দুজনে পাশাপাশি বসে।

এখানে চারটি মঠ দেখা যাচ্ছে নিচে একটি বা আ ঘর মতোন রয়েছে।

ভিতরে ঢোকার জন্য একটা সিঁড়ি রয়েছে মন্দিরের পাশে একটা--

আ স্তম্ব রয়েছে তার মধ্যে মন্দিরের ডিসাইন করা রয়েছে।